লিব্রিঅফিস ক্যালক এ সূত্র এবং ফাংশন সংক্রান্ত কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব শর্তসাপেক্ষ অপারেটর আইএফ ওর বিবৃতি মৌলিক পরিসংখ্যান ফাংশন সংখ্যাকে পুর্ণসংখ্যায় পরিবর্তন
এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
আমরা ইতিমধ্যেই মৌলিক পাটীগণিত অপারেটরদের প্রযোগ করতে শিখেছি যেমন তথ্য যোগ বিয়োগ এবং গড়
এখন আরো কয়েকটি অন্যান্য দরকারী অপারেটর সম্পর্কে জানা যাক
সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটগুলির মধ্যে অন্যতম শর্তসাপেক্ষ অপারেটর
শর্তসাপেক্ষ অপারেটর ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর শর্তটি পরীক্ষা করে
এবং তারপর বুলিয়ান এ ফলাফল দেখায় সত্য বা মিথ্যা
এখন Personal Finance Trackerodsখোলা যাক
Costশিরোনামের নীচে বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকা রয়েছে
চলুন এগুলির ওপরে শর্তসাপেক্ষ অপারেটরদের প্রয়োগ করে সেই ফলাফলগুলি বিশ্লেষণ করা যাক
এবার বি10 নামক সেল এ ক্লিক করুন এবং সেটির ভিতর কন্ডিশন রিসাল্ট লিখুন
এখন সি10 নামক সেল এ ক্লিক করুন
শর্ত প্রয়োগ করার পর ফলাফল এই সেলে প্রদর্শিত হবে
লক্ষ্য করুন বাড়ি ভাড়ার খরচ ৬০০০ টাকা
বিদ্যুৎ মাশুল এর জন্য খরচ ৮০০ টাকা
বাড়ি ভাড়ার খরচ বিদ্যুৎ মাশুল এর চেয়ে বেশী
আমরা এগুলির উপর বিভিন্ন শর্ত প্রয়োগ করতে পারি এবং ফলাফল দেখতে পারি
সি10 নামক সেল এর উপর ক্লিক করুন
এই সেল এ প্রথম শর্ত হিসাবে লিখুন সমানচিহ্ন সি3 বৃহত্তর সি4 এবং এন্টার কী টিপুন
যেহেতু সি3 সেল এর মান সেল সি4 এর মানের থেকে বেশী তাই এখানে ফলা ফল সত্যহবে
এখন শর্তটি পরিবর্তন করে C3 এর সমান C4 এর থেকে ছোট করুন
Enter টিপুন
আমাদের ফলাফল হবে মিথ্যা
একই পদ্ধতিতে আপনি অন্যান্য শর্ত প্রয়োগ করে ফলাফল দেখে নিতে পারেন
অনেক বেশি তথ্যের ক্ষেত্রে এই বিবৃতির ব্যবহার খুবই উপযোগী
আপনি আইএফ এন্ড ওর বিবৃতি ব্যবহার করে সেই তথ্যটি দেখতে পারবেন যার জন্য শর্তটি সত্য
যে তথ্যের জন্য শর্তটি সত্য হবে সেটি দেখা যাবে
সি10 নামক সেল এ ক্লিক করুন এবং লিখুন সমানচিহ্ন আইএফ এবং বন্ধনীর মধ্যে সি3 সি4 -এর বড় কমা জোড়া উদ্ধৃতিচিনহের মধ্যে পজিটিভ কমা এবং আবার জোড়া উদ্ধৃতিচিনহের মধ্যে নেগেটিভ
এর মানে হল যদি সেল সি3 -তে থাকা মান সেল সি4 -এর থাকা মানের থেকে অনেক বেশী হয় তাহলে পজিটিভ প্রদর্শন করা হবে অথবা নেগেটিভ প্রদর্শন করা হবে
এখন এন্টার কী টিপুন
লক্ষ্য করুন এখানে ফলাফল পজিটিভ যেহেতু ৬০০০ টাকা ৮০০ টাকার থেকে বেশী
এখন শর্ত বিবৃতিতে পরিবর্তন করে বৃহত্তর কে ক্ষুদ্রতর করুন এবং এন্টারকী টিপুন
দেখুন এখন ফলাফল নেতিবাচক কারণ সেল সি3 মান সেল সি4 এর মান চেয়ে বেশী
আমরা যদি সেল সি3 এবং সি4 এর তথ্য পরিবর্তন করি তাহলে ফল এর পরিবর্তন দেখা যাবে
এখন ফল হিসাবে নেগেটিভ প্রদর্শিত হচ্ছে
এখন সেল সি4 এর মান বৃদ্ধি করে ৭০০০ করুন এবং এন্টার কী টিপুন
স্বয়ংক্রিয়ভাবে ফল পরিবর্তন হয়ে পজিটিভ হবে
আবার সি4 এর মান হ্রাস করে ৮০০ করা যাক
এবং এন্টার কী টিপুন
ফল আবার স্বয়ংক্রিয়ভাবে নেতিবাচক এ পরিবর্তন হবে
এখন আমাদের করা পরিবর্তন মুছে দেওয়া যাক
এরপর এখন কয়েকটি পাটিগাণিতিক এবং পরিসংখ্যাত ফাংশন শেখা যাক
মৌলিক পাটিগাণিতিক ফাংশন এর মধ্যে রয়েছে • যোগ এর জন্য সুম • গুন এর জন্য প্রোডাক্ট • ভাগ এর জন্য কোটিয়েন্ট এবং • আরো অনেক ফাংশন যা আমরা আগের টিউটোরিয়াল এ শিখেছি
এখন পরীক্ষা করে দেখা যাক কিভাবে সুম প্রোডাক্ট এবং কোটিয়েন্ট ফাংশন কাজ করে
প্রথমে শিট 3 নির্বাচন করুন
সেল বি1 বি2 এবং বি3 -এর মধ্যে যথাক্রমে 50 100 এবং 150 লিখুন
সেল A4 এ ক্লিক করুন এবং লিখুন সুম
সেল বি4 এর উপর ক্লিক করুন
আমরা এই সেল এ ফল গণনা করব
লিখুন সমানচিহ্ন সুম এবং বন্ধনীর মধ্যে বি1 কমা বি2 কমা বি3
এন্টার টিপুন
লক্ষ্য করুন ফল হিসাবে 300 দেখাচ্ছে
আপনি এভাবে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সব মানের যোগ করতে পারেন
আবার B4 এ ক্লিক করুন
এখন বন্ধনীর মধ্যে বি1 কমা বি2 কমা বি3 এর পরিবর্তে লিখুন B1 কোলন বি3
এন্টার টিপুন
আবার ফল ৩০০ দেখাচ্ছে
এখন সেল A5 এ ক্লিক করুন এবং লিখুন প্রোডাক্ট
সেল B5 এ ক্লিক করুন
এখানে লিখুন প্রোডাক্ট এবং বন্ধনীর মধ্যে B1 কোলন বি3
এন্টার টিপুন
লক্ষ্য করুন ফল ৭৫০০০০ দেখাচ্ছে
এখন দেখা যাক কোটিয়েন্ট কিভাবে কাজ করে দেখা যাক
এখন আ6 নামক সেল এর উপর ক্লিক করুন এবং লিখুন কোটিয়েন্ট
এখন সেল B6 এ ক্লিক করুন
আমাদের এই সেলটিকে ফল গণনার জন্য ব্যবহার করব
এবং লিখুন সমানচিহ্ন কোটিয়েন্ট এবং বন্ধনীর মধ্যে বি2 কমা বি1
এন্টার টিপুন
আপনি ফলাফল হিসাবে 2 দেখতে পাবেন
কারণ 50 দিয়ে 100 ভাগ করলে ফল 2 হয়
একইভাবে আমরা ক্যালক এ বিভিন্ন পাটিগাণিতিক প্রক্রিয়া সম্পাদন করতে পারি
এখন আসুন পরিসংখ্যাত সম্পর্কে শেখা যাক
পরিসংখ্যান সংক্রান্ত ফাংশনগুলি স্প্রেডশীট এর তথ্য বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়
উদাহরণস্বরূপ ফাংশন কাউন্ট মিন মাক্স মিডিয়ান মোড এবং আরো এই প্রকৃতির অনেক পরিসংখ্যান ফাংশন রয়েছে
প্রথমে আমরা শীট 1 এর উপর ক্লিক করা যাক
চলুন দেখ যাক পরিসংখ্যান সংক্রান্ত ফাংশন ব্যবহার করে কিভাবে সর্বনিম্ন সর্বোচ্চ এবং মধ্যমা খরচ নির্ণয় করা যায়
সি10 হিসেবে উল্লেখ করা সেল এ ক্লিক করুন যেখানে আমরা এর ফল প্রদর্শন করব
শিরোনাম কস্ট এর নীচে খুব কম মান রয়েছে
এখানে নূন্যতম খরচ ৩০০ টাকা
সর্বাধিক খরচ ৬০০০ টাকা
এই ফাংশনগুলি ব্যবহার করার পর এই ফলাফলগুলি প্রদর্শিত হবে
সেল সি10 এ লিখুন সমানচিহ্ন মাক্স এবং বন্ধনীর মধ্যে সি3 কোলন সি7
এখন এন্টার কী টিপুন
লক্ষ্য করুন ফল হলো ৬০০০ যা এই কলামের মধ্যে সর্বোচ্চ মান
এখন এই বিবৃতিতে মাক্স কে শব্দটি প্রতিস্থাপন করে মিন করুন
এবং এন্টার কী টিপুন
লক্ষ্য করুন ফল হলো ৩০০ যা কোস্ট কলামের মধ্যে সর্বনিম্ন মান
মধ্যমা মূল্য পাওয়ার জন্য মিন শব্দটি প্রতিস্থাপন করে মিডিয়ান করুন
এবং এন্টার কী টিপুন
ফল হিসাবে ৮০০ দেখাচ্ছে এটি এই কলামের মধ্যমা খরচ
একইভাবে আপনি তথ্যর ওপর অন্যান্য পরিসংখ্যান সংক্রান্ত ফাংশন ব্যবহার করতে এবং সেই অনুযায়ী তাদের বিশ্লেষণ করতে পারেন
এই সেল এ করা পরিবর্তন মুছে ফেলুন
আসুন এখন সংখ্যাকে পূর্ণসংখ্যা পরিবর্তন করা যাক
কোস্ট শিরোনামের নিচের কলামে কয়েকটি পরিবর্তন করা যাক
আপনি পরিবর্তন করে ৬০০০ কে ৬০০০৩৪ ৬০০ কে ৬০০৪ 300 কে ৩০০৩ করুন
এখন বি11 সেল এ ক্লিক করুন এবং শিরোনাম লিখুন রাউনডিং অফ
এখন সি11 সেল এর উপর ক্লিক করা যাক যেখানে শিরোনাম কস্ট এর মধ্যে মোট উপাদানগুলি সমষ্টি নির্ণয় করা হবে
সেল সি11 এ লিখুন সমানচিহ্ন সুম এবং বন্ধনীর মধ্যে সি3 কোলন সি7
এখন Enter কী টিপুন
দেখুন সমষ্টি হল ৯৭০১০৪
ধরা যাক আমরা আমাদের ফলে কোনো দশমিক স্থান চাই না
সেইক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হলো ফলটিকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা
যে সেল এ সমষ্টি ৯৭০১০৪ রয়েছে তাতে ক্লিক করুন
লিখুন সমানচিহ্ন রাউন্ড বন্ধনী শুরু সুম এবং আবার বন্ধনীর মধ্যে সি3 কোলন সি7
বন্ধনী বন্ধ করুন Enter কী টিপুন
দেখুন আপনার ফল বর্তমানে ৯৭০১ যা ৯৭০১০৪ -কে নিকটতম পূর্ণ সংখ্যায পরিবর্তন করলে হওয়া উচিত
এছাড়াও এই বৈশিষ্ট্যৰ দ্বারা নিম্নতর পূর্ণ সংখ্যা বা উচ্চতর পূর্ণ সংখ্যায় পরিবর্তন করা যায়
ফলাফলের সেল এ ক্লিক করুন এবং রাউন্ড শব্দটি পরিবর্তন করে রাউন্ড -আপ করুন
এখন এন্টার কী টিপুন
দেখুন এখন আপনার ফল এখন ৯৭০২ যেত হল উচ্চতর পূর্ণ সংখ্যা
আপনি নিম্নতর পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে রাউন্ড আপ শব্দকে পরিবর্তন করে রাউন্ড ডাউন করুন
এবং এন্টার কী টিপুন
ফল এখন নিম্নতর পূর্ণ সংখ্যা ৯৭০১
এখন এই পরিবর্তনগুলি বাতিল করা যাক যাতে আমরা আমাদের personal finance trackerঅডস ফাইল টিকে মূল অবস্থায় ফিরে পেতে পারি
এখানেই লিব্রিঅফিস ক্যালক এর উপর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি শর্তসাপেক্ষ অপারেটরের আইএফ ওর বিবৃতি মৌলিক পরিসংখ্যাত ফাংশন সংখ্যাকে পুর্ণসংখায় পরিবর্তন
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন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
httpspoken tutorialorgNMEICT Intro এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়